মূল challenge গুলি যেগুলিকে ক্রমাগতভাবে মোকাবেলা করতে হবে তার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান হুমকি data বন্যা cyber নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ কর্মীর ঘাটতি এবং দক্ষতার ফাঁক এবং সরবরাহ chain এবং তৃতীয় পক্ষের ঝুঁকি বিবর্তিত হুমকি cyber নিরাপত্তার সবচেয়ে সমস্যাযুক্ত উপাদানগুলির মধ্যে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 হতে পারে তথ্য বন্যা এছাড়াও সংস্থাগুলি তাদের এক বা একাধিক পরিষেবা ব্যবহার করে এমন ব্যক্তিদের উপর প্রচুর সম্ভাব্য data সংগ্রহ করতে পারে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে একটি cyber অপরাধীর সম্ভাবনা যে ব্যক্তি ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য তথ্য PII যদি করতে চায় তা অন্য উদ্বেগের বিষয়

পারে সংগঠনগুলোর তা করা উচিত একটি মেয়ে লঙ্ঘন প্রতিরোধ করতে তারা কী করতে পারে cyber নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ cyber security program গুলিকেও শেষ ব্যবহারকারীর শিক্ষাকে সম্বোধন করা উচিত কর্মচারীরা ঘটনাক্রমে তাদের laptop বা mobile device এ কর্মক্ষেত্রে হুমকি এবং দুর্বলতা আনতে পারে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

ক্রমবর্ধমান সংখ্যা এবং পরিশীলিততা থেকে company গুলিকে সুরক্ষিত রাখার জন্য automation একটি

কৃত্রিম বুদ্ধিমত্তা machine learning ব্যবহার করে তিনটি প্রধান বিভাগে cyber নিরাপত্তা উন্নত করতে সাহায্য করতে পারে। হুমকি শনাক্তকরণ AI platform গুলি data বিশ্লেষণ করতে পারে এবং পরিচিত হুমকি শনাক্ত করতে পারে সেইসাথে নতুন হুমকির পূর্বাভাস দিতে পারে হুমকির প্রতিক্রিয়া

স্বয়ংক্রিয়ভাবে কম ঝুঁকির alarm . করে এবং বড়ো data বিশ্লেষণ ব্যবহার করে এবং সতর্কতাগুলি আরও পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে সংগ্রহ করে ক্লান্তি দুর করতে সাহায্য করতে পারে মানুষকে আরও অপরিশীলিত কাজের জন্য মুক্ত করো cyber নিরাপত্তায় career এর সুযোগ কি যেহেতু সরকার হুমকির landscape প্রসারিত হচ্ছে এবং নতুন হুমকির উদ্ভব হচ্ছে যেমন IOT হুমকি ব্যক্তিদের cyber নিরাপত্তা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 হলেন সেই ব্যক্তি যিনি সমগ্র সংস্থা জুড়ে নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেন এবং IT নিরাপত্তা বিভাগের কার্যক্রম তত্ত্বাবধান করেন chief security office CSO হল একটি company র শারীরিক এবং অথবা cyber নিরাপত্তার জন্য দায়ী নিরাপত্তা প্রকৌশলীরা IT অবকাঠামোর মধ্যে মান নিয়ন্ত্রণের উপর focus দিয়ে company র সম্পদকে হুমকি থেকে রক্ষা করে নিরাপত্তা স্থপতি এরা একটি enterprise এর গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিকল্পনা বিশ্লেষণ নকশা

একজন নিরাপত্তা বিশ্লেষকের বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণের পরিকল্পনা করা digital file রক্ষা করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা audit পরিচালনা করা অনুপ্রবেশ পরীক্ষক নৈতিক hacker যারা system network এবং application এর নিরাপত্তা পরীক্ষা করে অপব্যবহার কারীদের দ্বারা শোষিত হতে পারে এমন দুর্বলতার সন্ধান করে threat hunter রা হল হুমকি বিশ্লেষক যাদের উদ্দেশ্য হল দুর্বলতা এবং আক্রমণ উন্মোচন করা এবং ব্যবসার সাথে আপস করার আগে তাদের প্রশমিত করা অন্যান্য cyber security career এর মধ্যে রয়েছে নিরাপত্তা পরামর্শদাতা data সুরক্ষা officer cloud security architect security operation manager SOC manager বিশ্লেষক নিরাপত্তা তদন্তকারী cripto . এবং নিরাপত্তা প্রশাসক

প্ররোচিত করা হয় fishing হল এক ধরনের সামাজিক সুরক্ষিত তথ্য পেতে যেখানে প্রতারণামূলক email বা text massage পাঠানো হয় যা দেখে মনে হয় তাঁরা সম্মানিত বা পরিচিত উৎস থেকে এসেছে প্রায়শই এলোমেলো আক্রমণ এই বার্তাগুলির উদ্দেশ্য credit card বা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 প্রায়শই এলোমেলো আক্রমণ এই বার্তাগুলির উদ্দেশ্য credit card বা login তথ্যের মতোসংবেদনশীল data চুরি করা pair fishing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 লক্ষ্য করে অভ্যন্তরীণ হুমকি হল নিরাপত্তা লঙ্ঘন বা মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতি যেমন কর্মচারী ঠিকাদার বা গ্রাহক এরা অভ্যন্তরীণ হুমকি বা দূষিত প্রকৃতির বেপরোয়া হতে পারে distributed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

online network resource বার্তা সংযোজন কী ভাবে হয় না বার্তা সংযোগের অনুরোধ বা packet এর সাথে

এটি ব্যবহার করে থাকে বৈধ traffic প্রতিরোধ করতে হবে advanced persistent threat হল হম দীর্ঘমেয়াদি আক্রমণ লক্ষ্যবস্তু এবং একজন আক্রমণকারী একটি network এ অনুপ্রবেশ করে এবং data চুরি করার লক্ষ্যে একটি বর্ধিত সময়ের জন্য সনাক্ত করা হয় না man in the middle আক্রমণ হল stealth আক্রমণ যেখানে আক্রমণকারী দুই পক্ষের মধ্যে বার্তাগুলিকে আটকায় এবং relay করে যারা বিশ্বাস করে যে তারা একে ওপরের সাথে যোগাযোগ করছে অন্যান্য সাধারণত মনের মধ্যে রয়েছে bonten dry bite download আক্রমণ শোষণ কেট malvertising fishing শংসাপত্র stuffing আক্রমণ HSS আক্রমণ SQL injection আক্রমণ ব্যবসায়ীর email থেকে দীর্ঘ cyber নিরাপত্তা challenge কী কী hacker দের দ্বারা data হারানো গোপনীয়তা ঝুঁকি ব্যবস্থাপনা এবং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 জন্য বর্ধিত entry point যেমন internet of thinks IOT এর আবির্ভাব এবং ক্রমবর্ধমান আক্রমণের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 করতে হবে তার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান হুমকি data বন্যা cyber নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ কর্মীর ঘাটতি এবং দক্ষতার ফাঁক এবং সরবরাহ হচ্ছে এবং তৃতীয় পক্ষের ঝুঁকি বিবর্তিত হুমকি cyber নিরাপত্তা সবচেয়ে সমস্যাযুক্ত উপাদানগুলির মধ্যে একটি হল নিরাপত্তা হুমকির বিকশিত প্রকৃতি নতুন প্রযুক্তির আবির্ভাব হয় সাথে সাথে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

সম্ভাবনা যে ব্যক্তি ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য তথ্য চুরি করতে চায় তা অন্য উদ্বেগের বিষয় উদাহরণস্বরূপ cloud . সঞ্চয় করে এমন একটি সংস্থা মাছ ধরতে গেছিলাম রাখেশ, আমি গেছিলাম আর মুন্না প্রথমে, তারপরে last এর বেলায় ডাকতে ডাকলাম আবার নদিয়া আর আরেক জন আছে তোমার কি ওর নাম দীপঙ্কর। দীপঙ্কর বলতে কাজ করে আমাদের সঙ্গে সে দীপঙ্কর না আর একটা দীপঙ্কর আছে না, তাকে। নে কি করছো এখন? আমি এইতো recording চালু করে দিয়েছি। Normal genaral conversation তো তাই না? সাধারণ সাধারণ ভাষায় কথা তো যে কোনো কথা বললেই হবে যেকোনো type এর নাম বললেও হবে না বললেও হবে। না আমি মাছ খাই না অল্প খাই। মাছ খাই না বললেই হয়। আমি বাড়িতে মাছ আমাদের কি বলো আমাদের কি বলো তো মৌমিতা শখে আমরা মাছ ধরতে যাই। time পার করতে হবে যেহেতু পুরো দিন কাজ করি, তাই না? একটা কি বলো তো ঘুরে মনোরঞ্জন হয়। সবাই মিলে গেলাম, ঘুরতে গেলাম মাছ ধরলাম বা কোনো আগের দিন যেমন আছ~ আমও পাড়তে গিয়েছিলাম। মাছ ধরার জন্য। চার আগের পুকুরে ভুত ছিলো আর আজকের পুকুরে মাছ ছিলো। কিন্তু মাছ ছোট ছোট জানো? হ্যাঁ শুধু পেট ভরবে না ছোট ছোট মাছ একশ গ্রাম দেড়শো গ্রাম ওজন এরকম। যে পুকুর উম ওয়ালা মালিক সে বলছে যে কি কর? আমরা ছেড়ে দিছিলাম মাছ যে এই মাছ ধরে কি করব একটা যদি বড় মাছ হয় তো ওই খে~ মাছের ওই সময় খেলা করব একটু মানে খেলায় তো পুকুরে, ওই খেলাব একটু মাছের সঙ্গে ব্যাস আমাদের হয়ে গেল। এই খানের মাছ পাবে না ছোট ছোট মাছ আছে তো এই গুলোই ধরে রাখ।

হ্যাঁ সেটাই নতুন নতুন জায়গায় যায় ধরো।

না পরের রবিবারে রবিবার মাছ ধরতে যাব না। পরের রবিবার ভাবছি ফারাক্কা যাব। ঘুরতে আহ adventure Bike race~ সবাই সবার bike racing হবে পরের বুধ~ পরের রোববার। হ্যাঁ সেটাই। আজ রাজ~ কেছ~ মানে উল্টাপাল্টা গাড়ি চালায়ছিল speed এ তাই কথা হলো যে হা~ মানে long রাস্তা মানে বেশি দূরে গিয়ে দেখব যে কে কত তাড়াতাড়ি মানে পৌছায়। সাবধানে তো চালাতেই হবে নাহলে মরে গেলে এখন বেহ্যায় বিহান হয়নি জানো তো। হ্যাঁ সেটাই। মরে গেলে তো কোনো কষ্টই হয় না মানে মরে গেলাম চলে গেলাম ব্যাস কেউ দেখলো কেউ দেখলো না। কিন্তু বেঁচে থেকে কষ্ট পাওয়াটা

হ্যাঁ বাড়ির সবাই ভাল আছে। আমার ছেলের একটু শরীর খারাপ একটু আজকে কাল থেকে। না আসেনি ওখানেই আছে। এই তো শরীর খারাপ মানে জ্বর ঠান~ জ্বর ঠান্ডা হ্যাঁ তারপরে আবার একটা জায়গায় ছিল একটা জায়গায় থাকতে থাকতে আর একটা গেল জায়গায় গেল না তার জন্য ওখানকার পানি change হলো আবার। হুম তার জন্য। এই একটু শরীর খারাপ আর ছেলেদের শরীর খারাপ থাকলে তো মন ভাল থাকেনা একটু জানোই।

হ্যাঁ বৈকাল বেলায় গিয়েছিল, নিয়ে গেছিল ডাক্তার দেখাতে।

ও তাই। তোমার দাদা?

আচ্ছা। বড় ভাই কি নিয়ে পড়াশোনা করছে এখন?

হ্যাঁ বাইরে কলকাতা আমাদের এখানে MBA করে কোনো দাম থাকে না। CA করলে তো ভাল income আছে ব্যবসা করার থেকে।

ওহ সেটাই তখন থেকে যে ই~ মানে কি বলে প্রায়~মানে সংস্থা গুলো আছে coaching করার তো অনেকটাই যাবে তো coaching করতে করার জন্য। হ্যাঁ এটা তো ভালই হবে একটা তো করতেই হবে কিছু দেখ এখনকার যুগে যদি কাজ করার থেকে একটা ব্যবসায় করার সব থেকে ভাল আমাকে লাগে যে নিজে যদি একটা

বাড়ি থেকে যদি একটু adjust করে নেয় তো পরে আশা করি মানে অনেক বড় জায়গায় বা অনেক বড় একটা মানে নিজের জায়গা করে হ্যাঁ সেটাই, নিজেও পড়াশুনো করতে হবে। হ্যাঁ তো ওখানে তোমার ভাই যদি ভাবে তো part time তো কলকাতায় অনেক কাজ থাকে তো part time কাজও তো করতে পারে। হ্যাঁ হ্যাঁ সে তাতো ভালই ধরো আমার মামা একটা তোমার যেমন mission গুলো হয় না আমাদের আছে Al-Ameen mission নাম শুনেছো হয়তো তো তো ও উনি কি করেছিলেন মানে BA complete করার পরে কাজ করতো। ওখানে master MI শিক্ষকতা শুরু করেছিলো। শিক্ষকতা শুরু করতে করতে আবার MBA করলো। তো MBA compl~ MBA complete করার পরে দেখা গেলো মানে ওই Al-Ameen mission এই আরো একটু উঁচু পোস~ মানে উঁচু পদে তাকে দেওয়া হলো। তো সেরকমভাবে একটা complete করে তারপরে যদি তোমার ভাই ভাবে যে আমি ব্যবসা করবো তো ব্যবসাও করতে পারে বা ওখান থেকে যদি কোনো উঁচু পদ পায় তো আরও ভালো। হ্যাঁ যেমন আমার জীবনে আমি অনেক ভুল করেছি, তোমার মানে সুযোগ পেয়েছিলাম হায়দ্রাবাদে তোমার googlecompany র executive হিসাবে। তো তখন আমার ভাবনায় ছিল জানো তো সমাজসেবা করার, তো তখন আমি একটা মানে সংস্থা গঠন করেছিলাম আমাদের ছেলেগুলোকে নিয়ে তো তখনই আমি chance পেয়েছিলাম একটা সংস্থা গঠন করেছি সব কাজ আমার করার পরে আমি তারপরে chance পেয়েছিলাম মানে আমার letter এসছিল যে চিঠি এসছিল যে তোমার এতো তারিখে date আছে interview দেওয়ার জন্য। তো তুমি এসে interview টা দাও। তো আমি তখন একটাই তখন আমি একটা ভুল করেছিলাম নিজে যে আমি তো ব্যবসা করব interview দিয়ে কি করব?

তো তখন আমি মানে কাজও করতাম, তা আমার এদিকে তোমার আমাদের সংস্থাটাও চালা হতো যে সংস্থাতে আরো বেশি উন্নতি করতে পারতাম তো তখন আমি ভুল করে দিয়েছিলাম। যে না আমি ব্যবসা করব। আমি নিজে কিছু করব। নিজে কিছু করে দেখাবো অন্য কারো কাছে চা~ কা~ কাজ করবো না। তো নিজেই সবাইকে কাজ দেব। তো এমনি একটা ভাবনা ছিল তো ভুল। হ্যাঁ কিন্তু আহ পরে ভাবলাম কি জানো? যে আমি যদি ওখানেও কাজটা করতাম দুবছর কাজ করতাম তো দুবছর কাজ করলে আমি এতো টাকা income করতাম। তারপর আমি নিজে কিন্তু একটা আলাদা ব্যবসা চালু করতে পারতাম।

হ্যাঁ সেটাই। উপরওয়ালা দোয়া করলে নিজে যদি এত কষ্ট করতে পারি যেমন করছি এখন সেইরম কষ্ট করতে পারলে আশা করি হয়ে যাবে। সেটাই সেটাইতো চেষ্টা তো করছি অনেক আগে যাওয়ার এখন আমাদের চেষ্টা বেশি হবো তো এক নাম্বারে আসব না হলে কিছু করব না। তো ঠিক তা তাহলে আবার পরে কথা হবে, তোমার সঙ্গে অনেক time হয়ে গেছে আজকে আমি বেড়াতে যাওয়া নিয়ে কিছু বলবো। আমার বাইরে ঘুরতে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়া বলতে plan টা একটু অন্য রকমই আমাদের হয়ে ছিলো। আমরা অন্য রকম ভাবে ইয়ে করেছিলাম, যেটা হচ্ছে আমরা মনে করলাম যে না আমরা গাড়ি নিয়ে কোথাও নিজেদের গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাব। তো আমরা সেই রকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, কোথায় যাবো কোথায় যাবো! এ্যা ঠিক করলাম যে তাহলে আমরা উম আহ ডুয়ার্টস হয়ে তাহলে আমরা উম ইয়ে যাবো, ডুয়ার্টস হয়ে আমরা যাব কালিম্পং তো এবার পুরো রাস্তাই ওইরকম অনেকটা পাহাড়ে গাড়ি চালানোর অভ্যাস আমার স্বামীর ছিলো না। তো উনি উম্ম ঠিক করলেন না গেলে আমি এইভাবে গাড়ি নিয়েই যাবো। তো ভয়ও কিছুটা লাগছিলো যে পাহাড়ে কী করে উম্ম গাড়ি চালাবে।

তো সেই আমরা গেছি যখন তখন উম তার আগে ওই কালিম্পং ওই দিকটায় সেই পাহাড়ে খুব ধস নেমেছিলো। রাস্তা ঘাটের খুব বাজে অবস্থা, চারিদিকে গর্ত একদম। কিন্তু উম তা সত্ত্বেও সাহস নিয়ে বেড়িয়ে পড়লাম। কিন্তু প্রথমে আমরা এ্যা ডুয়ার্টস পুরো ঘুরলাম ওখানকার সব কিছু দেখলাম আমরা নিজেদের গাড়িতেই সব কিছু করলাম কোচবিহার রাজবাড়ি গেলাম। সব কিছু আমরা ওই ভাবেই গাড়ি নিয়ে দেখলাম, তার পরে এবার তাও একটু ইয়ে তে ছিলাম যে কালিম্পং যাবো কি যাবো না যাবো কি যাবো না! এইভাবে করে তারপরে উম আমার স্বামী বলল না উম চলো বেড়িয়েছি যখন চলেই যাই যাবোই, যা হয় হবে। তো, এই প্রথম ওর এ্যা পাহাড়ে গাড়ি চালানো। এমনিই চালানো হয়, পাহাড়ে তো ওইভাবে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া হয়নি। ও ভয় পাচ্ছে একটু, তো যাই হোক এ্যা বেড়িয়ে পড়লাম। তো গিয়ে যাচ্ছি যাচ্ছি আস্তে আস্তে উঁচুতে উঠছি, উঁচুতে যখন উঠছি মানে ভীষণ ভয় লাগছে মানে এতো ভয় লাগছে বোঝাতে পারবো না তো এ্যা আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে, তোমার কি ভয় লাগছে? আমি বললাম না ভয় লাগেনি আছি তো তিনজন একসাথেই, মানে আমার মেয়ে, আমার স্বামী আমি। তো আমার স্বামী বলছে, হ্যাঁ তো সেটাই তো বলছি যে আছি তো তিনজন একসাথেই তাহলে ভয় কেনো পাচ্ছো? আমি বললাম, না না ভয় পাইনি। তো দেখছি যখন উঠতে উঠতে উঠতে উঠতে অনেক উঁচুতে উঠে গেছি তো নিচের দিকে যখন তাকাচ্ছি এত্ত ভয় লাগছে ভাবছি যে বাবারে কোথায় উঠে এলাম গাড়ি নিয়ে! আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে পাশে বসে বলতেও কিছু পারছি না যে ভয় লাগছে বা কিছু হুম্ম তাহলে ও ও ভয় পাবে। তো যাই হোক, এইভাবে আমরা উম্ম পৌঁছে গেলাম কালিম্পং। কালিম্পং এ যেখানে আমরা এ্যা guest house টা পেয়েছিলাম যেখানে থাকার জায়গা টা পেয়েছিলাম আমাদের, তো উম সেখানে মানে গাড়ি মানে তোলা খুুউব শক্ত ব্যাপার, মানে এতো সরু এতো সরু! মানে সেখানে তো তোলা মানে ভীষণ মুশকিল। এবার একবার তো গাড়ি তুলতে গিয়ে মানে চাকাটা এ্যা একদম একটুখানি পিছলে গেলো তখন ভয়ে এবার ওখানে যে, উম আমাদের যেখানে থাকার ইয়ে ছিলো সেখানে উম্ম ওই অতিথিশালার যে এ্যা মালিক ছিলো, তাকে বলা হলো সে আবার এসে আমাদের গাড়িটাকে এ্যা তুলে দিলেন। তো এইভাবে ওখানে গেলাম, গিয়ে তো মানে সে অপূর্ব পরিবেশ মানে এতো সুন্দর! চারিদিকে পাহাড়ের মাঝখানে ওই অতিথিশালা। তো এ্যা মানে সে এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের, মানে এতো সুন্দর ভালো লাগছিলো মানে মনে হচ্ছিলো না যে আর ওখান থেকে ফিরি। তো এবার আশে পাশে তো উম কী কী আছে সেগুলো তো দেখবোই। সেগুলো দেখার জন্য ওরা বলল যে নিজেদের গাড়ি আপনারা নেবেন না আপনারা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিন, নিয়ে আপনার ঘুরুন এখানে যা যা কাছাকাছি জিনিস আছে এ্যা ও-ই সব দেখিয়ে দেবে। তো ওই অতিথিশালার যিনি উম্ম পরিচালনা করছিলেন উনি ছিলেন একজন মহিলা। মহিলা আমাদেরকে গাড়ি ঠিক করে দিলেন, উনারই পরিচিত। মহিলা ভীষণ ভালো মানে এতো উনার উম সুন্দর আতিথেয়তা আমরা সবাই মুগ্ধ হয়েছি। উম্ম ভীষণ ভালো তো উনি আমাদের গাড়ি ঠিক করে দিলেন। আমাদের গাড়ি ঠিক করে দেওয়ার পর আমরা ওই ভাড়া গাড়িতে আশেপাশে যা যা জিনিস দেখার আছে আমরা সমস্ত কিছু দেখলাম, সারাদিন ঘুরলাম। ভীষণ ভালো কাটলো ওইদিনটা, পরের দিনটাও। আমরা ওইদিন ছিলাম পরেরদিন একটু বাজারে বাজারটা ঘুরে দেখলাম, বাজারে কী কী আছে তো ভীষণ ভালো লেগেছিলো।

যাওয়ার পথে তো আমরা বিভিন্ন ভাবে যে ধস নেমেছিলো সেই রাস্তা ঘাট দেখেই বুঝতে পারি মানে এতো গর্ত এতো গর্ত মানে সে তো ভীষণ ভয়ের ব্যপার যে কীভাবে গাড়িটা কোথা দিয়ে কাটাবে, সে এক মানে বসে বসে সে এক চিন্তা মানে যাই হোক, এরম করে গিয়ে বেশ আনন্দেই দিন গুলো কাটলো বেশ ভালো ভাবেই কাটলো, ছিলাম। আর যতই মানে যা কিছু করি না কেনো পাহাড়ে গেলে আর মানে মনে হয় না যে ওখান থেকে ফিরে আসি, এতটাই ভালো লাগে। তো সেই সকালের সূর্য ওঠা মানে বিছানায় বসে কাচের জানলা দিয়ে যখন দেখছি সূর্যটা উঠছে, মানে সে যে সে দৃশ্য তো মানে কোনোদিন কেউ ভুলতে পারবে না। অসম্ভব সুন্দর একটা জায়গা কালিম্পং ভীষণ ভালো লেগেছে। একটা সুন্দর শহর, ছোট্ট আর পাহাড়ের কোলে যে ছোটো ছোটো বাড়ি, সে এক মানে মনে হয় না যে একটা স্বপ্নের বাড়িগুলো যেনো একদম, এরকমই মনে হয়। তো উম ভীষণ ভীষণ ভালো লেগেছে তো এইভাবেই কাটলো। এবার ফির ফির যখন ফিরছি তখন রাস্তায় দেখছি যে সেইরকম সেই সেই যে যে মানে কঠিন কঠিন রাস্তা গুলো দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা গুলো দিয়ে আবার ফিরতে হচ্ছে। সে এক আরেক চিন্তা মানে বসে বসে সেই আগের দিনের মতো আবার ওইরকম চিন্তা। যাই হোক সেরকম করে কাটিয়ে যাই হোক এলাম। আহ আসার পথে দেখছি যে, ওখানে রাস্তায় ওখানে যেখানে আনারসের চাষ হয় দেখছি রাস্তায় প্রচুর লোক ওইরকম কিছুটা অন্তর অন্তর ওইরকম আনারস বিক্রি করছে। হুম দিয়ে তো এবার আনারস দেখে তো লোভ সামলানো যায় না, যে নাহ্ তাহলে বাড়ি যাচ্ছি যখন বাড়ির জন্য তাহলে নিয়েই যাই। যে আমাদের ওখানে যে আনারস গুলো অনেক অনেক দাম, তো ওখানে দেখছি একদম জমিতে চাষ করেছে সেখানেই বিক্রি হচ্ছে। আর পাশে বিভিন্ন আনারসের ইয়ে factory বিভিন্ন রকমের তো যাই হোক সেখান থেকে আনারস কিনি, সে একদম কম দাম মানে বোধহয় এক বিরাট বড় বড় আনারস বোধহয় কুড়ি টাকা না দশ টাকা এরকম কিছু একটা দাম নিয়েছিলো আমার মনে নেই। তো এইরকম আমরা অনেক আনারস নিয়ে বাড়ি আসি। তো সেই আনারস যখন বাড়িতে কাটি দেখছি উম মানে এত মিষ্টি ওইরকম মানে বাজারে কিনলেও আমরা পাই না, এত্ত ভালো খেতে। তো এইভাবে রাস্তায় যে এইভাবে গাড়িতে যাওয়া পুরোটাই যে এ্যা গাড়ি করে পৌঁছানো পাহাড়ে, সে এক অন্য রকম একটা অভিজ্ঞতা মানে সে অভিজ্ঞতা উম্ম না গেলে বোঝা যাবে না। মানে এতো ভালো লেগেছিলো ওইরকম পুরোটা রাস্তা ওইরকম ঘুরতে যেতে পুরো মানে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মাঝে একটু করে থামছি হে রাস্তায় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। হুম্ম, দুদিকে পাহাড় একদিকে পাহাড় আর রাস্তা। হ্যাঁ আর বাঁদিকে এ্যা ওই যে গর্ত মানে খাদ। যে এক ভয় তার সাথে আনন্দ, সব মিলিয়ে মিশিয়ে যেনো একটা অন্যরকম একটা অভিজ্ঞতা বেড়াতে যাবার। এ্যা তো উম্ম এই আর কী আমাদের বেড়াতে যাবার ব্যাপার। আবার এ্যা ইচ্ছা আছে ওইরকমই একটা আমরা এইরকম রাস্তায় এইরকম পুরোটাই

যাওয়ার কোথাও। আসলে আমার স্বামী ওইরকমভাবে গাড়ি নিয়ে যেতে খুব ভালোবাসেন, মানে নতুন নতুন জায়গা আমরা ওইভাবে আর কী যাবো উনি খুব ভালোবাসেন। তো সেইভাবেই আমরা ওইরকম ছোটো খাটো এইরকম বেড়াতে যাওয়া হয়েই থাকি। এ্যা নিজেদের গাড়ি করে উম পুরো রাস্তাটা ওইভাবে যাওয়া হয়েই থাকে, কিন্তু ওই যে বললাম উম পাহাড়ে যাওয়াটা এই প্রথম গাড়ি নিয়ে, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। আপনাদের সকলকে আর কী ঘটনা টা পুরোটাই বললাম। তো এইভাবে আর কী আবার ইচ্ছা আছে যে এ্যা রাজস্থান আর ওইদিকে লখনাউ এদিকে বেনারস ওইটা পুরোটা একটা ওইভাবেই আমরা গাড়ি নিয়ে যাবো উম্ম তো ইচ্ছা আছে যে পুজোর সময় ওইভাবে যদি পুজোর ছুটিটাতে যদি আমরা উম যেতে পারি তো উম সেটা একটা উম্ম অন্য রকম আবার একটা অভিজ্ঞতা হবে আমাদের। তো এইভাবেই আর কী যেখানে খুশি আমরা যখনই ছুটি থাকে হ্যাঁ আমরা ওইভাবেই কোথাও না কোথাও উম্ম যাই ছোটো খাটো এইরকম বেড়াতে যাওয়া আমাদের হয়েই থাকে হঠাৎ হঠাৎ কোরে। এগুলো কোনো আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না হুম্ম, এগুলো এ্যা হঠাৎ করেই আমরা করি এইভাবেই আমরা যাই, উম্ম তো আবার ইচ্ছে আজকে আমরা মূলত কথা বলবো বিনোদন নিয়ে অর্থাৎ entertainment নিয়ে আমরা এখন বিনোদন বলতে কি বুঝি অর্থাৎ বিনোদন এর সংজ্ঞাটা আমাদের কাছে কি রকম বিনোদন বলতে আমরা এটাই বুঝি যে অবসর সময় আমরা যেটাকে নিয়ে

যাই হোক না কেন এটাই হচ্ছে বিনোদন কেও বা আবার সিনেমা দেখে এখন তো অনেক বেশি option হয়ে গেছে বিনোদন এর জন্য যে আমরা এই এই ভাবে আমাদের দিনটাকে কাটাবো আজকে আমাদের ছুটির দিন আমরা সারাদিন কি করবো একটা plan করে নিতে পারি